ঠিক আছে ঠিক আছে, এই শোন অনেক অনেক রাত হয়ে গেল। আজকে একটু অনেক রাগ~ মানে রাখতে হয় phone টা আর তুইও ভালো থাকিস, তোরা খুব ভালো থাকিস ওইখানে চাকদা আসলে অবশ্যই আমার বাড়িতে আসবি এটা কিন্তু বলে রাখলাম demand এটা আমার

হ্যাঁ good night good night sweet dreams have a nice dream sweet dreams good night টাটা টাটা Hello কি খবর? কেমন আছো? একটু বলো? চলছে একদম। আরে অনেক চাপ চলছিল এখন অনেক চাপ চলছিল তার মাঝখানে একটা ছবি দেখলাম আরে আয়ুসমান কি নাম টা ভুলে গেলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ action hero ওহ বাহ্ আমি কিন্তু ticket টা free পেয়েছিলাম free pass পেয়েছিলাম বলে দেখছিলাম না হলে দেখতাম না office এর থেকে নিয়ে গিয়েছিল, আমার তো গল্পটা খুবই predictable লাগলো আর এরপর এই হবে, এরপর এই হবে ওই জিনিসটা আমার খুবই irritating লাগলো,

ও দেখো যখন ও ওইখানে দেখালো যে ওর হঠাৎ করে accident হবে ওই accident টা হবে সেটা কি কেউ জানতো? কেউ জানতো না তখন

হম হম

হ্যাঁ plus ও তো আহ কি বলবো experience লোক ও আহ experience বলবো না মানে accident এর experience না but এমনি ও তো গল্পটা action hero বা এইসব হয়েছে তো জানে যে আমি এই জিনিস যদি ফেলে রাখি তো এটা তো direct আমার গাড়ির সাথেই link হবে as a proof তো আমি ওই জিনিস টা কে ফেলে যাব কেন?

তারপরে ওই ঐ জিনিস টাকে ওই যে দেখালো যে police এর থেকে ওই আহ এ নিয়ে নিয়েছে ওই হরিয়ানার ওই লোক টা Police এর কাছ থেকে নিয়ে নিতে পারে বাহ্, Okay না তাই, না কিন্তু তা হলে ওই জিনিস টা আরও বাড়াবাড়ির ও যে police গুলো কে বললো তোমরা জামা-কাপড় পড়বে না যত দিন আমি ফিরত আসবো না, হ্যাঁ আর ও over night ও পেয়েগেল কেন ওই আহ

হ্যাঁ, তো এইরকম তো UK এর visa তো পাওয়া যায় না UK কে কিছু আসে যায় না হরিয়ানার don না কোথাকার don না minister না ছোটলোক, না কি লোক?

হ্যাঁ তো এটার skill একটা আছে কিন্তু one night ওই visa সঙ্গে-সঙ্গে তো আমার একটু কেন UKvisa খুবই difficult লোকেরা নিজের family কে meet করতে যেতে পারে না মানে যদি যায় reason দেখাতে হয় কত দিন থাকবে? কি করবে? এই করবে এই জমা দাও, ওই জমা দাও, তো এটা long ই process তারপরে ওই কে আমার মাঝখানে একটু মনে হয়েছিল যে ও একটা negative character করছে হয় তো ওরই কিছু একটা master mind ও এর কাছে একটু ভালো সাজছে যে আমি তোমাকে help করছি।

মানে ওই সব একটু exaggerated ছিল অনেক exaggerated

হ্যাঁ সেটা তো আমারও আর ওইটা তো hall এ না দেখলে হবে না ওইটার small screen জন্যে নয় ওই three d দেখতে হবে ওই টা।

এতো দিন আগে থেকে ticket কেটে রাখাছো?

আমার কিন্তু ভেরিয়া trailer অতো পছন্দ হয়নি,

Okay আর কে director কার বলতো? আচ্ছা-আচ্ছা আর এটা বরুন ধাবান না?

ভালো আর এমনি এর acting টা কেমন?

না আমার দেখা হয়নি ওইটা,

হ্যাঁ, অক্টোবর থুব খুব ভালো ভালো করেছিল শিউলি, শিউলি heroine এর নাম শিউলি ছিলো ওইটা টে তারপরে ও মরে যাচ্ছে তারপরে ওই last scene টা খুব ভালোছিলো যে হেটে চলে যাচ্ছে শিউলি ফুল পড়ছে মাটি তে পরে আছে এটা দেখাচ্ছে

তার মানে এটা award পাবে? super hit হবে কি এই movie টা?

না কিন্তু ওই যে ছবিটা শেষ হয় যাচ্ছে তখন যে credit পেয়ে একটা item number দেখাবে সেটার জন্য তো লোক পুরো সিনেমা দেখবে না, না আর তাতেও তো ওই গানটা তে এমনিতেও লোকেরা video তে বা ওই online দেখেই নিচ্ছে, ওটার জন্যে সিনেমার দুশো-তিনশো টাকা খরচা করে কে যাবে? আর ভাগ্যিস আমরা at least তো office থেকে pass পেয়েছিলাম বলে এই ছবিটা দেখলাম না হলে তো দেখতে যেতাম না আর খরচা করে যদি দেখতে হতো তা হলে তো একদমই পছন্দ হতো না। হম হম হম হ্যাঁ, ওটা একটা

আরে কেউ এসছে, আমি আবার তোমায় phone করছি হ্যাঁ দাঁড়াও তারপরে জিজ্ঞাস করছি চলো,

হম বল? বলছি দেখ তোকে রিচার্জ করে দিয়েছি তোর রিচার্জটা ঢুকেছে? হম দেখিনিতো দেখতে হবে, হ্যাঁ ঢুকেছে ঢুকেছে উম নীর কি খাবার খেলি তুই? আর খাবার যেটা এক্ষুণি খেয়ে উঠলাম, খেলাম তোর ভাত ভাত ছিলো ডাল ছিলো মাছ ছিলো মাছ রাঁধা যানিসতো মাছের রাঁধা মায়ের হাতের রাঁধা

হ্যাঁ হ্যাঁ খেয়েছি বলতো কত সুন্দর কাকিমা কখনো রান্না করে বলতো? উম তুই তুই মিস করে যাচ্ছিস তখন

হম এ মাছটা কিন্তু আমি নিজেই ধরেছি বাহ তাহলে আমাকে দিলিনা আমাকে করে দে

ইয়ে কেমন আছিস হ্যাঁ এইতো খেয়ে দেয়ে উঠে বাপরে বাপ মনে হচ্ছে এবার একটু আহ ঘুমাই হম ঘুমাবি ঘুমা দাড়া ইয়ে আজকে কাজে যাসনি না আজকে ধর তোর শনিবার তো এবার আজকে ধর একটু ছুটি আছে ঠিকাছে আবার আজ কাল দু-তিন দিন ছুটি আছে তো ছুটিতে একটু মজা ঠিকাছে ভাবছি একটু মাকে নিয়ে একটু ঘুরে আসি তখন কোথাও থেকে আসেপাশে হম তা এখন তো আর গ্রামে যাবেনা কারণ গ্রামে যাওয়ার জন্য ধর অনেক দিন মানে কি বলবো মানে ছুটি নিতে হবে তো তার জন্যই ধর পরে গ্রামে যাব আর তাছাড়া আর কি বলবো বল খাবার দাবার খেলাম দেলাম এক্ষুণি নিয়ে এবার একটু ঘুম মারবো নিয়ে এরপর উঠে পড়ে বিকেলে একটু যাব ঘুরতে হম ঘুম আমাকে যে একটা কথা আছে যদি কথাটা শুনিস তুই তাহলে তোর ঘুম আর চাপবেনা কেনো কি এমন কথা আছে তোর কাছে যে আমার ঘুম চাপবেনা কেনো আহ আমাদের নির্মলদার মেয়েকে ভুলে গেলি এই যা তা ওকে কি ভোলা যায় তা ওর কথা বাদদে তুই বল যে তুই নির্মল কাকার যে মেয়েটা ছিল তার বান্ধবী যে ছিল তার সঙ্গে তোর যে চক্করটা চলছিলো সেকি এখনো আছে না কি হয়েছে হম আছে বলতে গেলে সেরকম আর কথা হয়না কারণ যখন তুই বলতিস তখন আমি গিয়ে বলতাম এখন তো আর আমার আর সঙ্গি নাই সেরকম যে কথা বলবো গিয়ে হম সেটাইরে কি বলবো বল মানে ভাগ্যটাই খারাপ হম ভাগ্যটাই আজ বুঝতেই পারছিস কারণ এটা গ্রাম শহর তো আর না যে নিয়ে চলে যাবো বাইরে নিয়ে কথা বলবো এখানে ধরা পরলে উদুম কেলানি হ্যাঁ হ্যাঁ সেতো ঠিক একবার মনে আছে তুই ধরা পরতে পরতে বেঁচে গেছিলাম সে ওর ‍সাথে কথা বলতে গেছিলাম আর সে নির্মল কাকা বাপরে বাপ কি দিয়েছিলো আমাদেরকে হম

উহ না না আমার ও তো আমি আসার পরেই তাইনা হম তুই যাওয়ার পর মানে কি হয়েছে তখন তুই বান্ধবীর সঙ্গে কথা বলতিস মেয়ে হতো কিন্তু এখন তো আর হয়না তোর ওই ওর বান্ধবী ও দুজনে একসঙ্গে আসছে গিয়ে আমি এখন কথা বলছি তো সেদিন ছাদ থেকে দেখে নিয়েছে নিয়ে কিছু না বলে চুরিচুরি এসে ধরে ফেলেছে আমাকে বাহ বা তাহলে তো তোর কপালে প্রচন্ড কষ্ট হয়েছে কষ্ট মানে শনি লাগছিলো যা মার উদম কেলানি বুঝতেই তো পারছিস হম তারপর ধর কাকা যা রাগি বাপরে বাপ মানে তার মেয়েকে কত মারে বকে বলতো তাহলে তো আমাদেরকে কি ছেড়ে দেবে আমাকে তো মারাতে মারাতে ওকে ও বোকলো আমি বললাম যে ওর কোনো দোষ নেই ও এরকম এসছিলো কথা বলতে তাও শোনেনা কথা

আহ এবার তুইতো জানিস আহ আমি বলা সত্ত্বেও শোনেনা কিরকম এক যে যার কাকুটা হম ও তো ধর কারো কথা শোনেনা বাড়িতে নিজের বউয়ের কথা শোনো যা আর ও দেখেছিস ওর বউয়ের কাছে কতো ভয় পায় ও

হ্যাঁ এবার কিছু হলে কাকাকে বলবি যে কাকু আহ এই যানিস কাকুর একটা ব্যাপারে খবর জানি আমি তোকে বলতে ভুলে গেছিলাম এই কি খবর আমাকে বলতে ভুলে গেছিস

আর তোর কোনো চিন্তা নেই এবার আর রানীর সঙ্গে তোর কেউ মানে আটকাতে পারবেনা এই রানী না শ্রাবন্তী শ্রাবন্তী এই নামটা তুই মনে রেখেছিস হ্যাঁ তো মনে রাখবোনা বল মানে আমার বন্ধুর বউ বলে কথা তাহলে তুই এ তুই এক কাজ করিস ঠিক আছে ছবিটা আমাকে সেন্ড করিস, আর তু্ই আর মানে অন্য জনের ছবি ছিলো কি? হ্যাঁ অন্য একটা মেয়ের ছবি ছিলোরে আমি মানে দেইখা মনে করি এটাতো কাকিমা না ভাবলাম একটা ছবি তুলি একটা ছবি তুল্লাম হ্যা এটাতো নির্মল কাকা বটে যেমন ঠিকআছে তাইলে এবার এবার তো আমারা ও একটা মানে কি বলবো আমাদের ও একটা দাবি দাওয়া থাকবে হ্যাঁ ঠিক বলেছিস আরে গ্রামে যদি এ খবরটা একদম লিক হয়ে যায় না তো ওদের দুইজনকে আবার বিয়ে দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ তারপর কি বল তো নির্মল কাকার বউ কত মানে রাগী বল তো নির্মল কাকা আমাকে প্রচন্ড মারবে মারবে বলতে একদম মানে মেরেই ফেলবে তোমাকে হ্যাঁ নির্মল কাকার যেটুকু সম্মান আছে সেটুকু ও চলে যাবে তার জন্য আমি অতোটা মাথা ব্যাথ্যা করিনি আমি দেখলাম যে না এবার একবার কি ধার্মেক কে বলতে হবে দেখি হ্যাঁ ওর তাহলে ধর্মেক তুই কিন্তু কাউকে দেখাস না তুই কাউকে বলিস ও না ঠিকাছে? তুই শুধু মানে নির্মল কাকা যদি কিছু বলে তখন নির্মল কাকাকে বলবি নির্মল কাকা তোমার একটা ছবি আছে দেখবে? তখন দেখাবি কি তখন তারপরে দেখবি যে ওর অবস্থাটা কি হয়? সেটাই দেখাতে হবে আচ্ছা তোর গলাটা এত চেঞ্জ চেঞ্জ লাগছে যে সরির ঠরিল খারাপ হইছে নাকি তোর হ্যাঁ এই একটু ঠান্ডা লেগেছে বুঝতে পারলি আর ধর ঘুম আসছে তো তাই তো এরকম আর এদিকে মানে আমি সেদিন ই থেকে তোর লামভার থেকে ঘুরে এলাম বুঝলি তো ওদিক থেকে ঘুরে এলাম তা এত রাস্তায় ধুলো মানে ধুলো বলতে গাড়ী ধোয়া মানে এত মানে আমার

হ্যা আরে না দেখ গ্রামে ঐ জিনিসটা নেই ঠিক আছে আর গ্রামে কি বলতো গ্রামে শহরে ঐ জিনিসটা আছে তোর দেখ আমাদের এখানে জানিস একটা মানে মেশিন হচ্ছে যেটা তো ধর হয়না যে কোন ধর ট্রেনের জল বা ধর কোন নোংরা বর্জপদার্থ সেগুলোকে মানে নেবে ওরা এগুলো সেগুলোকে নিয়ে ওরা মানে সেগুলোকে করে জল বানাবে মানে যে জলগুলো থাকে না দাদা? হম ওরা আবার কি জল খাই বল তো আমাদের তখন যখন গ্রামে ছিলাম তখন আমাদের কলের জলটাই বেস্ট ছিলো তাই না? হ্যাঁ আমাদের কলের জলটাই বেস্ট হ্যাঁ ঐ আমাদের ধর শহর দিকে চলে জল আমারটা এখন তো অতটা জল খেতে ভালো লাগে না কারণ ধর ওখানের যে জল এখানের জল দুটো জলের মধ্যে অনেক তফাৎ হম তা তো হবেই তাই এমনিতে ও তোর গ্রামের জল খেয়ে শান্তি আছে কিন্তু শহরে গেছি তো কিন্তু জল খাই মানে এটা অনুভব হয় না যে জল খেলাম মানে তৃষ্নাটা আর মিটে না হ্যাঁ ওটাই ওটাই ওরে কি বলছে কিছু একটা মনে হয় গ্রামের থেকে মিটি মিটি হাসে হম আমাগো ছাদটা ও কেমন লাগে হম টেস্টটা দুটো জলের আলাদা না কোনটা গ্রামে চলে আয়রন টা বেশি আর এই কারনে আর এই যে প্রজেক্টটা তৈরি করছে না এটা কি বল তো পুরো নোংরা জল মিলে মিলে তৈরি করছে ধর যেগুলো নোংরা জল থাকবে সেগুলো হয়ে ভালো ফিল্টারের জল তৈরি হয়ে যাবে ঠিক আছে? আর ধর যেগুলো ধর বাকি ধর এবার তো নোংরা জল থাকেনা না ব্যাকটেরিয়া থাকার ওগুলো ধর সব ধ্বংশ করে ওটাকে ধর ভালো মিনারেল জল করে দিবে যে জলটা যত পরিমানে নোংরা থাকবে সেই ততো পরিমানে মানে স্বচ্ছা করিবে তারপর ধর যে আবর্জনাগুলো থাকবে সে আবর্জনাগুলোকে আবার মেশিনের দ্বারা তৈরি করে ধর জমিতে বা ধর কোন শাক-সবজি যখন চাষ করবি তোরা তখন সেগুলোতে মানে সুবিধা হবে এই প্রজেক্টটা তৈরি করতে তাই না আহ তা ভালো আমিও আমিও কিন্তু গ্রামে একটা ভালো জিনিস খুলেছি

তো আমি এখানটায় ভেবেছিলাম যে একটা কোচিং খুলব তো সেটা আমি খুলেছি বাহ্ তাইলে তো ভালো তোর কোচিং এ কতজন আছে? দেখ আমার কোচিং এ এখন তো কুড়ি জন আছে কিন্তু যে একজন একটা কোচিং এ যে নেয় না জেসি করে আমি সেটা নি না কিন্তু আমি মানে যে যেটা পারে আমি সেটাই দিয়েছি হ্যাঁ হ্যাঁ না না এটা ভালো করিস ঠিকআছে কারন সবার পক্ষে তো সব দিক দিয়ে সম্ভব না আর অনেকের তো এর জন্য পড়াশোনা ও ছেড়ে দিয়েছে যে ভাই পড়াশোনা করতে গেলে আমাদেরকে টাকা কোথা থেকে দেবো হ্যাঁ এটা গ্রামের দিকেই বেশি হয় কারণ গ্রামের লোকেরা মানে সেরকম টাকা জোগার করতে পারে না না মানে টাকার জন্য কম বয়সেই তোর খাটতে শুরু করে দেয় হ্যাঁ তারপর ধর কি বলতো যে ধর যে গ্রামের যে মেয়েগুলো থাকে সেগুলোকে বিয়ে দিয়ে দেয় হম তাইনা? হম বিয়ে তো দেয় কারণ দেক ওরা ওরা দেখছে আমি আর যখন পারে না তখন আর কি করে চালাবে বল সেগুলো কম বয়সেই বিয়ে দিয়ে দেয় সেটা তো আর ই না মানে উচিত না

আর কাকিমা ধর তোকে বা আমাকে সবাইকে খুবই ভালোবাসে ওই শ্যামল কাকায় শুধু একটু খেট খেট করছিলো দেক ধর ওটারও প্রমান দিয়ে দিলাম বাহ্ এবার বল কবে বিয়ে করছিস তাহলে আমি তোর বিয়েতে একবার যাবো হম বিয়ে তো হচ্ছেই বিয়ে এখন বিয়ের আর বয়স বিয়ের যখন বয়স হবে তখন ঠিক করবো

হম এখন সব ঠিক-ঠাক রিলেশন ঠিকঠাক থাকলে তো আর কি মিয়া বিবি রাজি তো কি করবে কাজী হম

ঠিক আছে অনেক কথা হয়ে গেলো তোর সঙ্গে হ্যাঁ রে ঠিক আছে তাইলে ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ ভালো থাকিস তোরা ও ভালো থাকিস গ্রামে দেখিস একটু সবকিছু

হম হম হম পেলে ফোন করিস হম ঠিক আছে রাখছি ঠিক আছে hallo আসসালামু আলাইকুম